এই ছবিটিতে একটি তিনতালা বাড়ি দেখতে পাচ্ছি। বাড়িটির দোতলায় অনেকগুলি মানুষ দাঁড়িয়ে রয়েছে। কিছু মানুষ নিচে দাঁড়িয়ে রয়েছে।

আর সামনে অনেকগুলি বাচ্চা শুয়ে রয়েছে কিছু বাচ্চা দাঁড়িয়ে রয়েছে অনেকগুলি চেয়ার রয়েছে ।

ব্লাউজ রয়েছে কিছু জুতো রাখা রয়েছে সালোয়ার কামিজ রাখা রয়েছে পিছনে-এ অনেকগুলি জামাকাপড় আরও রা--

ছবিটিতে এক বাস্কেট টমেটু রাখা রয়েছে। বাস্কেট -টির রং লাল রঙের। বাস্কেট -টির ভিতরে টমেটু -গুলি অনেক।

একটি বড়ো-ও বিল্ডিং দেখতে পাচ্ছি--

ছবিটিতে একটি বড় মন্দির দেখতে পাচ্ছি। মন্দিরের সামনে দিয়ে কিছু ছোট ছোট ঘর রয়েছে তার পিছনে অনেক বড় পাহাড় রয়ে--